আমরা এখন প্লাস্টিকের ব্যাগের উপকার নির্দেশনার সম্বন্ধে আলোচনা করব। একটি প্লাস্টিকের ব্যাগ পলিব্যাগ বা থলি হলো পাতলা নমনীয় প্লাস্টিক

নন বোর্ডের ফেভিক বা প্লাস্টিকের টেক্সটাইল দিয়ে তৈরি এক ধরনের আর্ট প্লাস্টিকের ব্যাগগুলি খাদ্য পণ্য গুড়া বরফ পত্রিকা রাসায়নিক এবং বর্জ্যের মতন জিনিসপত্র গুলি সংরক্ষণ এবং পরিবহন করতে পারে। এবং

এটি প্যাকেজিং এর একটি সাধারণ রূপ।

পলিব্যাগ বা থলি হলেও পাতলা নমনীয় প্লাস্টিকের থলি। নন বোর্ডের ফেব্রিক বা প্লাস্টিকের টেক্সটাইল দিয়ে তৈরি। এক ধরনের পাত্র।

সম্পূর্ণরূপে জৈব ডিগ্রেবল নয় যার কারণে প্লাস্টিক দূষণ ঘটায় এবং পরিবেশে চিরকাল প্রভাবশালী প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক এক থেকে পাঁচ মিলিয়ন প্লাস্টিক ব্যাগ

ব্যবহার করা হয় এবং ফেলে দেওয়া হয়। বৃত্তিস স্থান থেকে গড় পণ্য পর্যন্ত প্লাস্টিক ব্যাগের আয় বারো মিনিট দুই হাজার চোদ্দ সালে

যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় তার তিনশো কুড়ি ব্যাগ ব্যবহার করা হয়েছিল প্লাস্টিক ব্যাগের নির্দেশ কেন পরিবেশের দূষণের একটি প্রধান কারণ প্লাস্টিকের ব্যাগ উপাদান হিসেবে প্লাস্টিক এবং এইভাবে প্লাস্টিক ব্যাগ শত শত বছর বছর ধরে। পরিবেশে থাকে। যা একটি ব্যাপকভাবে দূষিত করে আমাদের গ্রাহকদের সম্পূর্ণরূপে ধ্বংস করার আগে প্লাস্টিক ব্যাগ

গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কি কারণে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ গত বছর পছাত্তর এর কম বাজারে বিক্রেতা ও দোকানদার এ ধরনের ব্যাগ ব্যবহার করেছেন যদি আমরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে না পারি কাগজের ব্যাগ আমাদের জন্য উপলব্ধ বিকল্প। বাজারে

বড় দোকানে ব্যবহার করা হয় ভারতে কি প্লাস্টিক ব্যাগের ওপর নির্দেশনা আছে? কার্যকরী একই জানুয়ারি দুই হাজার বাইস যেটি হয়েছে এবং ফাস্ট জুলাই দুই হাজার বাইস এ কার্যকরী হয় ভারত একক ব্যবহারের প্লাস্টিক আইনটি নির্দেশ করেছে। যেগুলো ব্যবহারের সামান্য কিন্তু প্রায়ই আবর্জনা থাকে যেমন প্লাস্টিকের ঘর

প্লাস্টিক দূষণের রোধ করা কারণ একক ব্যবহার করা প্লাস্টিক ভূষণ রোধ করার কারণ একক ব্যবহার করার

ফাস্ট জুলাই দুই হাজার বাইস থেকে প্লাস্টিক নিষিদ্ধ। ভারত ফাস্ট জুলাই দুই হাজার বাইস থেকে সারাদেশে তো ব্যাপক ব্যবহারের প্লাস্টিক আইটেম গুলো।

উচ্চ বর্জ্য সম্পন্নরা রয়েছে ভারতে কোন প্লাস্টিকের ব্যাগ অনুমোদিত চল্লিশ মাইগ্রেন